আরও দেখা যায় র‍্যাকের ভিতরে কয়েকটা আসে।

এটা একটা গর দেখা যায় গরের মেঝে দেখা যায় কয়েকটা জিনিস আসে।

এটা একটা বিল্ডিং দেখা যায় বিল্ডিংয়ের এখানয় দেখা যায় রাস্তায় যে তিনটা সেলে।

একটা ছেলের ব্যাগও ব্যাগও তিনটা কালার ।

বাইকও দেখা যার মানুষও দেখা যায়।

লাইটেরও দেখা যার স্যুইচ একটা ল্যাবও লেখান দেখা যার বড় একটা গেটও আসে যেমনি একটা বাইকও আসে।

গ্রিন কালারের লালের সাথে পাতাও আসে।

দুইটা মানুষ আসে মে মেন লুকেশনে এটার কালার হইসে অরেঞ্জ লালের নিজে হাতেও প্লাস্টিক আসে গ্রীন কালারের।

এখানেও একটা ছোট মটো দুকান দেহা যায় দুকানের মাইঝে বিভিন্ন রকমের জিনিস আসে বাইচ্চার খেলনাও আসে ।